এই দৃশ্যে দেখানো হয়েছে একটি বাড়ির ছাদের দৃশ্য যেটি এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি সবাই কাজ করছে সবাই নিচের দিকে তাকিয়ে রয়েছে সিমেন্ট নিয়ে যাচ্ছে।

এই চিত্রে দেখানো হয়েছে একটি পুজার মণ্ডপ ।

এই চিত্রে দেখানো হয়েছে একটি কফি শপ এর ভিতরের দৃশ্য। একজন বসে কফি খাচ্ছে। তার পাশেও আর একজনের হাত দেখা যাছ --

এই চিত্রে দেখানো হয়েছে একটি অনুষ্ঠান এর ছবি যেখানে অনেকগুলি লোক বাইরের দিকে দাড়িয়ে রয়েছেন অনুষ্ঠান দেখছেন এবং স্টেজ এ অনেকজন মহিলা সেজে দাড়িয়ে রয়েছেন।

এই চিত্রে একটি মাছের বাজারের দৃশ্য দেখানো হয়েছে। এখানে অনেকজন মাছ কিনছেন এবং মাছ বিক্রি করছেন। নানান ধরনের মাছ রয়েছে।